এটি আমাদের এলাকার একটি বাস স্টপ এই বাস স্টপ - এর পাশে অনেক দোকান রয়েছে বাস স্টপ - এর কাছে বাস সারানোরও একটি দোকান রয়েছে সেখানে বাস - এর চাকা--

পাল পাল্টানো হয় বাস - এর চাকায় হওয়া দেওয়া হয় এই বাস স্টপ - টিতে সারাদিন বিভিন্ন জায়গার বাস ছাড়া হয় ।

লোন দেওয়া হয়। এই গোল্ড লোন সেন্টারের পাশে একটি এ. টি. এম. রয়েছে ।